অনেকগুলি বিল্ডিং দেখ দেখতে পাচ্ছি।

আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হল একটা বুদ্ধ মুক্তি।

একটা দরজা দেখতে পাচ্ছি এরপরে পিঙ্ক কালারের ওয়াল দেখতে পাচ্ছি।

একজন মানুষ ঠেলা নিয়ে কই যেন যাচ্ছে।

একবারে এখানে তিনডা ব্যাড দেখতে পাচ্ছি।

এটা একটা কম্পিউটারের দোকান এখানে--

আর এখানে স্টোরের পাজে অনেকগুলো জিনিস রাখানো আছে।

এখানে একটা ব্যাগ আছে এ ব্যাগে শ্রী কৃষ্ণ মেডিকেল হল লেখা আছে।

সম্ভবত জাহানোদয় বিদ্যালয় হতে পারে।

টেশন আর এখানে মোবাইল নাম্বারও লেখা আছে।

এটা হল একটা ড্রয়িং রুম রুমের মধ্যে দুটো এ_সি লাগানো আছে।

লাইট লাইট জ্বলছে আর উপরে এখানে সবাই তারা সব--

এ ঘরে একটা বটগাছ আছে।

নীচে ছোট ছোট গাছ আছে।

অবস্থিত আর এটা একটা খুব অনেকই সুন্দর জায়গা।

সামনে দৃশ্য দেখা যাচ্ছে এটি একটি ছাউনিযুক্ত স্থান সম্ভবত।

কোনো স্থানীয় বাজার বা কাছের স্থান।